এখানে আমি একটি ঘন জঙ্গল দেখতে পাচ্ছি। জঙ্গলটিকে দেখতে বড়ো এবং সুন্দর।

এই দোকানগুলিতে নানা রকমের খাবার জিনিস পাওয়া যায়। সামনে একটি গাছ আছে এবং দুটি দু চাকার বাহন সেখানে রাখা আছে।

এখানে আমি একটি খোলা আকাশ এবং একটি পাহাড়ি এলাকা দেখতে পাচ--